বলো দ্বীপশিখা নাহলে অরিত্রা বলো এবার। তো তুমি এরম late করে শাড়ী কিনছোতো? শাড়ী তে ব্লউজ সেটা তো তোমার আহ তাহলে বানাবে কি করে গো? এত তাড়াতাড়ি তো ব্লাউজটা নিয়ে দেবে না? তো তুমি যদি ready-made ব্লাউজও কেনো? তো সেটাও তো তোমার

আবার এখনকার যদি তুমি শাড়ীর ব্লাউজ করো? তো সেগুলো তো তোমায় বানাতে হবে? তো বানাতে তো time লাগবে। plus শাড়ী টা তোমার ওই false পার pico হ্যান ত্যান এসব তো থাকেই। তো এগুলো তাহলে কখন করবে? তুমি যে এত late করে দিচ্ছো? এই যে আমি বলেছি না? আমার বাবার টাকা আছে। সে লোককে বেশি টাকা দিয়ে double টাকা দিয়ে করিয়ে দেবে। ওটা বলার কিছু নেই। আর লোকজন টাকার জন্য সব পারে। মানে আমি ছোটবেলা থেকে আর যদি তুমি ভাবো এখনও আমাদের ঘর ভাঙ্গা। এটা আগে থেকে মিস্ত্রি লাগাতেই পারতো আমার বাবা? কিন্তু এখন ঢালাই হয়েছে সবে। ঢালাই হয়েছে মানে ওই যেটা balcony টা ছিল ওর উপরে যে ছাদটা ছিল ঢালু হয়ে টালি টালি মতো একটু করা ছিল design টা। তো ওটাকে বাড়িয়ে পুরো balcony টা আহ fill করে দিয়েছে। দিয়ে আমার room টা একটু ওই balcony বারান্দা অব্দি সোজাসোজি বেড়ে যাবে। সেটা কখন করা হচ্ছে না এই বিয়ের moment এ? এখনো আবার মিস্ত্রি লাগবে। ঘর কবে ready হবে? ঘর ready হওয়ার পরে কুড়ি দিন ধরে এখন ঘরে সিমেন্ট ধুইতে ধুইতে চলে যাবে। মানে কি বলবো? মানে আমি আর কিছু ওদের ব্যাপারে বলতেই চাচ্ছিনা বিশ্বাস করো। মানে আমার মাথাটা সবসময় খারাপই থাকে এই সেই এইসব ভেবে ভেবে। এখন মিস্ত্রি লাগিয়েছে। বৈশাখ মাস থেকে মিস্ত্রি লাগায় নি। এখন মিস্ত্রি লাগিয়েছে মিস্ত্রি এখন বিয়ে অব্দি এখন কাজ করুক। এখনো plaster বাকি আছে। এখনও সেই ঢালাইটা দেওয়া centering হয়েছে তক্তাগুলো এসে খুলবে খুলে আবার সেটাকে plaster করবে। তাতে আবার নাকি রং হবে। আবার grill লাগবে, জানালা হবে। মানে কি যে হবে আমি নিজেও জানি না? বা আদেও সেগুলো হবে কি না সেটাও আমি বুঝতে পারি না? কি আর হবে? ওই daily basis যে বলবে তুমি double খাটো তোমাকে overtime এ টাকা দেব তুমি করে দাও। এই হবে আরকি। কোনো দিনও কোনোকিছু তে time থেকে করে না কিচ্ছুটা। এ দেখো রূপশ্রী এই যে আহ ভোট যে ভোটার ঘোষণা হয়েগেছে?

মঙ্গলবার last date red line পরে গেছে তখন একটা temporary card ছাপিয়ে এনেছে। কেন এইটা তো আমাকে এক সপ্তাহ আগেও বাবা দিতে পারতো? তাহলে আমার এই সপ্তাহে তো কাজ টা হয়ে যেত জমাটা পরে যেত। মানে মাথা আমার গরম হয়ে যাচ্ছে কথা বলতেই আমার মাথা গরম হয়ে যায়। বাদ দাও অন্য কথা বলো। আমার বাড়ির বিষয় আমি আর মানে কি বলবো? মানে যে কোনো কিছু বলতে গেলেই topic উঠে যায়

লোক লাগলে না কি যে অসস্থি গোটা ঘর সেই সিমেন্টে সাদা হয়ে থাকে। এখনো পর্যন্ত সেই সিমেন্টের সাদা ভাবটা যায়নি। আবার এই এই যে তক্তা ফকতা খুলতে লোক আসবে টাসবে কত কিছু ব্যাপার? মানে সে মানে হই হই তালি ব্যাপার হচ্ছে আমার বাড়িতে এখন। দ্বীপশিখা বলো?

তো বলছে কেন? কেনোর উত্তর টা আমি কি দেব বলো তুমি? তা আমি বলেছি অল্প স্বল্প, তো বলছে আচ্ছা আচ্ছা ওটাই। তারপর তুমি কি যেন বলেছিলে? যে তোমার বিয়েটা কি কি ধরণের হবে? আমি মাকে ব বলেছি হয়তো মা ঠিক বুঝতে পারছে না, তুমি একটু explain করে বলবে? ওই যে তোমার আহ বৈদিক time এ, তুমি পড়েছো না? তোমার ancient time এ যেরকম করে বিয়েটা হতো? বৈদিক rituals যাকে বলে? ঐটা হবে ওই মহাভারতের সেগুলোতে দেখবে ওই যে মানে ওই রাজা রাজা দের সময় যেরকম বিয়ে টিএ হতো proper যজ্ঞ করে, ভালো করে, অনেকটা সময় ধরে বিয়েটা হতো সেই সবই আরকি। না তুমি একটা বললে না কি ফল দিয়ে না কি জানি? হ্যাঁ ওই যে যজ্ঞের বেদি যেমন সাজাবে না? যজ্ঞের বেদি সাজাবে যেটা যেমন ওই যে, খৈ পোড়ানো হয় বিয়েতে দেখেছো তো? খৈ পোড়ানোর জন্য কতটুকু জায়গা লাগে? ঐটুকু তো একটা ওই সেই আহ steel এর বা কিছুর ওই উম ইয়েটা নিয়ে আসে চৌকো মতো দিয়ে ওটাতেই সব হয়ে যায়। কিন্তু এখানে ওটা করা যাবে না। এখানে পুরো proper ইট দিয়ে ওই যজ্ঞের বেদিটা সাজাতে হবে তাতে আবার ফুল তো থাকবেই design করে করে। যেমন decoration যেমন হয় সেটা তো হবেই। কিন্তু ওই decoration টা আবার fruits ও থাকবে। মাঝে মাঝে মাঝে মাঝে করে fruits দিয়ে। তো মানে বললাম না তিনটে যজ্ঞ করতে হবে? একটা নৃসিংহ যজ্ঞ আর দুটো কি যজ্ঞ? আমি বলতে পারবো না। ওই যে প্রজাপতি ঋষি ব্রাহ্মা যে বিয়ে করাবে? মানে যে উপস্থিত থাকে বিয়েতে উনার উদ্দেশ্যে একটা যজ্ঞ আছে। আর নৃসিংহ যজ্ঞ হচ্ছে কি আছে আমি ঠিক বলতে পারবো না? উম যে এসে তোমার ব্রাহ্মণ আসলে তখন বলতে পারবো। ব্রাহ্মণ তো মায়াপুর থেকে আসবে। এখানেও আছে কিন্তু আমাদের source এর মধ্যে আমরা reach out করতে পারিনি। তো পাইনি আরকি।

বলছি তোমাদের কি সবারই এরকম ভাবেই বিয়ে হয়েছে? নাকি তুমি আহ তোমারই first time এরকম বিয়ে হচ্ছে? না না আমারই first হচ্ছে। তো সেই জন্য তো কাকু টাকু রাও বলছে বিয়েতেই এরকম ত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা খরচা হয়ে যাবে। সেটা মানে বিয়ের অনুষ্ঠানে ওই এক্ষুনি যেটা বিয়ে বা অনুষ্ঠান হয়। শুধু অনুষ্ঠান decoration কিচ্ছু না শুধু যে ওই বিয়ের পুরোহিত ফুরোহিত নিয়ে ওই সাড়ে পাঁচ ছ হাজার টাকার মধ্যেই মিটে যায়। কিন্তু আমারটা মানে ত্রিশ হাজার টাকা মতো extra যাবে। কারণ অনেককিছু কিনতে হবে। ঘি তিনটে দেবো মানে ঘি তো কিনতে হবে তোমার পাঁচ লিটারের মতো। দিয়ে তারপরে যা যা কিছু লাগবে সেই list টাও যে পাঠিয়েছে, সেই list টা অনেক বড় list. তো তাও ওনারা বলেছেন যে, আমরা তো আগের দিন যাবো? গিয়ে যেটা যেটা থাকবে না আমরা সেটা manage করে নেবো গিয়ে দেখে। তো পুরোহিত আসছেন ওখান থেকে ভালো। মানে আমার এটা ইচ্ছা ছিল মায়াপুরে বিয়ে করার? কিন্তু মায়াপুর থেকেই আসছে বিয়ে করাতে। তো বেশ ভালো একটা ব্যাপার। জগন্নাথের সামনে বিয়ে করার খুব ইচ্ছা ছিল জানোতো? যে আমি মায়াপুরে বিয়ে করবো। তারপরে ভেবে দেখলাম যে মায়াপুরে গেলে তো বেশি লোক যেতে পারবে না, কি করে হবে? আহ বেশিরভাগ যেতে পারবে না বলতে কি? মায়াপুরে বিয়ে করলে তারা শুধু তোমার বিয়ের ওই arrangement টাই করবে খুব সুন্দর decoration করে খুব সুন্দর। মানে বেশ রাজকীয় রাজকীয় ভাব তোমার fill হবে ওখানে বিয়ে করলে? আহ মানে একদম জগন্নাথের সামনেই। তো এবারে ওরা বলেছে একশোজন লোকের item পরবে খাওয়া দাওয়া সব মিলে আহ সেটার জন্য তিনলাখ টাকা। আর থাকা টাকা সব কিন্তু আলাদা। নিজেদের যাওয়া আসা থাকা টাকা সব নিজেদের আলাদা। তুমি বলোনা এটাতে এর থেকে তো আমার বাবা বাড়িতে করলে আমার অনেক কম খরচে হয়ে যাচ্ছে না? আহ সেই জন্য এবার আর তাছা সবাই আ সতেও পারবে। মায়াপুরে বিয়ে হলে কজন যাবে? মানে হাতে গোনা কয়েকজনই যাবে। মানে যারা ধরো খুব ভালোবাসে আমাকে এছাড়া আর কেউ যাবে না? তো এই আরকি। যার জন্য ওটা cancel করতে হলো আরকি। উম ঠিকাছে আমি খুশিই আছি। ভালো যে মায়াপুর থেকে তো ব্রাহ্মণ আসছে atleast. আহ এইবার ওরি এই দ্বীপশিখা বলো? মায়াপুরের কি ওই মন্দিরটার মধ্যে? ওইযে মানে ওই blue color এর যে মন্দিরটা নতুন বানাচ্ছে ওখানে নাকি? নাকি কৃষ্ণের মন্দিরটার মধ্যে? না না জগন্নাথ দেবের মন্দির আছে তো রাজাপুরে। আর ওই মন্দিরে কি করে বিয়ে করতে দেবে? ওখানে কোনো permission ই নেই। আর ও উম জগন্নাথের ওই রাজাপুরে জগন্নাথের মন্দির আছে। তো মন্দিরে যে দালানটা আছে ওই দালানের মধ্যেই আহ বিয়েটা করানো হয় আরকি। আর ওখানেই যত ঐখানে যত ভক্তরা যারা থাকেনা? যারা ধরো আহ ভজন টজন গায়ে সবসময় বা যে যারা যেকোনো বড় বড় ইয়েতে উম post এ আছে বলো post মানে ওই এরকম যে, দায়িত্বে যারা আছে আরকি। ওরা তো সবাই ঐখানেই বিয়ে করে। বেশিরভাগ আহ যাদের একটু খরচা করার মতো ability আছে, তারা তো ওখানেই করে। এবারে কিন্তু ও আমার বর যখন খোঁজ নিলো তখন যে টাকাটা amount টা বলেছে, তাতে একেই তো মানে আমার বিয়ে ওখান বিয়ে করি তাতে অর্ধেক relative অর্ধেক ইয়ে সবাইকে মন ফন খারাপ হয়ে যাবে। যে আমরা কেউ যেতে পারবো না এরকম। তার উপরে আবার টাকাটাও এমন বলেছে যে, তুমি বলো আমাদের যাওয়া আসা তারপরে থাকা আর শুধু বিয়ের সময় খাওয়া দিলে দিচ্ছে। কিন্তু বাকি যে দিনগুলো খাবে টাবে সব তো আমাদের কে আলাদা করে হচ্ছে। মানে আমার ওখানে অনেকবেশি যাচ্ছে। সাথে আবার মানে গুটি কয়েক বিয়ে বাড়িতে একশজন আবার লোক হলো? সে ওই জন্য বাদ দেওয়া হলো আরকি। ইচ্ছে ছিল খুবই ইচ্ছে ছিল যে, ওখানে আমার বিয়েটা বেশ হবে তারপরে ভেবে দেখলাম, নাহ এখানেই হোক আর কি করা যাবে? আহ এবার অরিত্রা বলো? না জিনিসটা খুব interesting তোমার এই বিয়ের ব্যাপারটা। আহ পর আমি এরআগে কখনো এরকম শুনিনি। আহ তো এটার জন্য খুব interesting ব্যাপারটা লাগছে আমার কাছে। আর আমি তোমাকে একটু জানতে চাইবো, তোমার যেহেতু এই বিয়েটাতে তোমরা তুমি বললে যে, শুধু তোমরা আহ ভক্ত সবাই নয়। তো তোমাদের তো তাহলে সবার জন্য আলাদা আলাদা ভাবে arrangement ও করতে হবে নিশ্চই। মানে ভক্তদের জন্য আলাদা arrangement কে কার কারণ যেহেতু ওরা pure veg হবে। আবার may be আহ বাইরের জন্য আলাদা খরচ ওরকমই তো করতে হবে তো, তাইনা? না না কোনো ওই আমার ব্যাপারটা হচ্ছে কি? কোনো শুভ কাজে কখনো এই আমিষ আর করাই actually শাস্ত্র বিরুদ্ধ আচরণ। কারণ কি না আহ তোমার আনন্দটা তুমি celebrate করছো কি না? অন্যের প্রাণ নিয়ে। তো ওই প্রাণীটা যখন মারা যাচ্ছে? তার যতটা কষ্ট যতটা ক্লেশ তুমি তাকে দিচ্ছো, যেহেতু

আমিষ আর খাওয়াতে। তো ওদেরকে particularly especially birthday তে। birthday তে আর যারা কিছু ভালো হয়না সেগুলো তে recommend ই করা হয় যেন তারা ঐটা না করে। কারণ তোমার আমরা তো এইটাই যখন আমি প্রথম প্রথম ভেবে দেখতাম যে, সত্যি তো যে আমার আনন্দটা celebrate করতে এতগুলো ছাগলকে মরতে হচ্ছে, এতগুলো মুরগিকে মরতে হচ্ছে। এটা কেমন আনন্দ আমার? তো এইটা যবে থেকে জানতে পেরেছিলাম, তবে থেকেই আমার যখন আমরা এইদিকে আসিও নি তখন থেকেই আমাদেরকে জন্মদিন কিন্তু ধরাও তো না। ধরাতো বলতে বাড়িতেই, আমার বাড়িতে যেই কয়েকজন লোক। আমি কিন্তু ওই আর ইয়ে করতে দিতাম না। আর এখানে তো আমার বিয়ে মানে আমার জন্য তো কোনো রক্তপাত তো আমি কখনোই হতে দেবোই না। তো এইটা সবাই জানে। আর আমার বাবা কাকুরা এই proposal টা দিয়েও ছিল যে, একদিকে তাহলে আমিষে হয়ে যাবে আরেকদিকে ভক্তদের নিরামিষে হবে। কিন্তু না ওটা ওরকম করা যাবে না। যে আমাকে ভালোবাসে যে আমার বিয়েতে interested সে অবশ্যই আসবে। আর তাছাড়া সবাই আসে মানে এমন কিছু না কারণ আমার কাছে যখন মন্দিরের যে দিন ধরাটা তখন হতো গোটা গ্রামের লোককে আমার বাবা খাওয়াতো। আমাদের সব আত্মীয়স্বজন তজন সবাই আসতো। আশাকরি এটা আমার বিয়ে, তারপর আবার আমিই বাড়ির বড় মেয়ে তো এখানে সবাই আসবেও। আর মানে ব্যাপারটা হলো আমাদের item গুলো ভালোই হয়েছে। মানে আহ stall এ যেমন ধরো দেওয়া থাকবে ফুচকা তো ওটা সবজায়গা তেই দেয় তার সাথে soft drinks ও থাকবে। আর পকোড়াও থাকবে। আর হচ্ছে herbal tea থাকবে। আর মিষ্টি থাকবে। আহ মিষ্টি জিলিপি থাকবে আর একটা কিছু থাকবে। এটা হচ্ছে stall এ গেলো। আর sorry আরেকটা ছিল baby corn fry থাকবে। তো আহ baby corn নয়, মানে sweet corn দিয়ে দেবে ওখানে বলছে। আর baby corn টা হচ্ছে rice মানে main course এর জন্য দেবে বলছে। তো main course এ ভালো ভালো item ই করেছে। যেমন প্রথমে করেছে পানির টিক্কা। পানির টিক্কাটা খুব ভালো খেতে হয়। মানে যদি proper ভালো পূজারীর হাতে খাও। খুব ভালো খেতে হয়। উম তো পানির টিক্কা আর তোমার Indian salad ই হবে। Italian করবে বলেছিলো তারপরে বলে নাহ থাকে brownie করতে হবে না ওদের বাড়িতে brownie হচ্ছে যখন, এখানে আমরা Indian ই করি। তারপরে তোমার আছে গিয়ে ওই fried rice chilli baby corn আর সাথে হচ্ছে ওই বেগুনিও থাকবে। আর তোমার ওই রাধাবল্লভী বা নান করবে বলেছিলো। তারপরে কি হলো জানোতো? বলছে যে এই যে ফুচকা তুচকা খেয়ে না ওই নানটা দিলে পরের যে item গুলো হবে সেগুলো আবার লোকে বেশি খেতে পারবে না। বেশি বলতে নিরামিষে না তুমি পানিরটা তুমি দু piece এর বেশি লোক আর খেতে পারে না। এই জন্য আহ মানে নানটা বাদ দেওয়া হলো। তারপরে যেমন আহ ভাত আলুভাজা থাকবে ওই আলুর chips গুলো থাকবে। আর তার উম ওই তোমার সবজি দিয়ে ডাল, আর নবরত্ন থাকবে, আর পটোলের দর্মা থাকবে।

আর হচ্ছে গিয়ে পানিরের আহ বলেছিলো প্রথমে বাবা পানির পাতুরি করতে। cook আর পাতুড়িটা করবে না। আহ কোনো ইয়ে করবে পনিরের মশলা করবে। দাঁড়াও এটা বন্ধ করে দিই তারপর বাকিটা বলছি। এই জানিস তো আমি এক্ষুনি এলাম bank থেকে তোকে phone করলাম ওই জন্য ও bank থেকে এলি তো bank এর account হয়ে গেছে? হ্যাঁ রে account তো হয়ে গেলো বললো যে তোমার দুদিনের মানে কালকের মধ্যেই সব কিছু হয়ে যাবে। আর কাগজপত্র গুলো ATM গুলো তুমি চার পাঁচ দিনের মধ্যে পেয়ে যাবে। ও আর কি কি document লাগলো তোর যে এই account করতে? আরে আমার তো document লাগবে বললো যে তোর আহ কি বলে aadhaar card লাগলো মাধ্যমিকের admit টা নিলো check করার জন্য proof হিসাবে যে হ্যাঁ ঠিক আছে কি না বয়েস। ওইটা দেখলো। দুটো passport size photo নিলো আর তোর কি বলে কি বলে ওটাকে PAN card করে দিলো নাকি?

বললো যে sign শুলো সব ঠিকঠাক করে করতে বললো যে এই sign এই কিন্তু তুমি যখন টাকা তুলতে যাবে এই sign টাই লাগবে যদি ভুল করো তাহলে কিন্তু টাকা তুলতে পারবে না।

ওটা same রকম করতে হবে এক রকমই sign করতে হবে। অনেক জায়গায় করায় দু তিন জায়গায় করাবে ওরা sign নারে দু তিন জায়গায় নয় অনেক জায়গায় sign করিয়েছে মানে bank এ

হ্যাঁ সেটাই তো যেখানে যেখানে বললো আমি তো সই করলাম। তারপর আমাকে জিজ্ঞাসাও করলো যে কি কি facilities নেবে? আমি বললাম যে আমার ATM লাগবে আর তোমার কি লাগবে ওটাকে বলে উম net banking লাগবে।

তো ওদের তো app আছে নাকি? বুঝতে পারলাম না আর একবার বল। ওদের bank এর নিজেস্য তো একটা app থাকবে। আমাকে বললো যে ওই সব তো তুমি এখান থেকে phone এ দেখবে তোমার কাছে কিছু link যাবে bank এর account থেকে ওইগুলো সব verified account হয় মানে verified message থাকবে। তো তুমি ওই গুলোতে শুধু link গুলোতে একটা করে click করে দিও তোমার automatic সব কিছু update হয়ে যাবে। আর একটা app দিলো বললো যে ওই app টাকে install করে নিও phone এ তাহলে তুমি সমস্ত কিছু নিজের কত টাকা তোমার bank এ আছে? সমস্ত কিছু কি কি আছে না আছে কি কি facilities পাবে তুমি ওই app এর through ই পেয়ে যাবে। ও তা তোর mobile number নিয়ে link টা করে দিয়েছিলো নাকি? না link করলে তো হবে না। হ্যাঁ mobile এই দিয়েছিলাম তো আমাকে কি বললো আর যে আমি তো বললাম যে আমার কাছে mobile তো খারাপ হয়ে গেছে। আমার কাছে touch screen phone নাই। তো বললো যে এক কাজ করুন আপনি আপনার SIM টাকে আপনার বাবার phone এ ঢুকিয়ে নিন তো যখন ওইগুলো হয়ে যাবে তখন আপনি আবার phone টাকে বের করে SIM টা বের করে

তা আমি যেটা বলেছিলাম যে তুই zero account এ balance করলি না কমপক্ষে কিছু তোর টাকা রাখতে হবে? আমি zero account এই balance টা মানে account করলাম zero দিয়ে তারপর কি বললো যে আহ যে ঠিক আছে কোনো অসুবিধা হবে না কিন্তু তুমি পারলে সবসময় কিছু টাকা করে জমা করে করে রেখো। আমি বললাম বেশ ঠিক আছে কোনো অসুবিধা হবে না হ্যাঁ হ্যাঁ এখানে তো minimum যে কোনো bank এ পাঁচশো টাকা রাখা উচিত।

বা জোগাড় করলে এসে এসে account এ জমা করে দিও তাই ওটাই বলছি। হ্যাঁ আবার তোর তো পড়াশোনা করছিস এই scholarship টা বছরে বছরে ভাই এক দু বার ঢুকবে ওতেই তো কিছু থেকে যাবে পয়সাটা হ্যাঁ তো আমার scholarship এর টাকাটা যখন ঢুকবে তখন আমি কিছুটা টাকা ধর account এই রেখে দেবো। আর যেই টুকু যা টাকা দরকার থাকবে সেগুলো আমি তোর

হ্যাঁ হ্যাঁ সেটাই বলছি আর insurance কিছু বোঝা গেলো তোকে না অন্য কিছু টাকা রাখবে কত কিছু সুধ বাড়িয়েছে। আরে insurance সে সবের তো ব্যাপারে বলছিলই তার আগে আমাকে বলছিলো check বই এর জন্য জানিস তো।

হ্যাঁ হ্যাঁ check book এর জন্যে মানে check বইটা সঙ্গে সঙ্গে দিয়ে দিলো না কালকে দিয়ে দেবে? আরে check বইটা তো তোর চলে আসবে এর সঙ্গে ATM এর সঙ্গে কিন্তু ব্যাপারটা হচ্ছে check book নিয়ে আমি কি করবো বল? আমার সে রকম কিছুই নাই। আমি তো কাজ কাম কারবার তো কিছু করি না business ফিসনেস করি না যে আমি check বই দিয়ে কাউকে check sign করে দেবো। সেইটাই তো আমি তো student আমি সরকার থেকে যেটা পাবো সেটাই। যে কোনো সরকারি বা যাদের company তে কাজ করি একটা আলাদা ব্যাপার salary ঢুকতো হ্যাঁ সেই জন্যই আমি কি বললাম যে আহ তোর

আর তোর net banking এর facilities টা একটু দরকার থাকে কেন ধর মাঝের মধ্যে আমি তো জামাকাপড় হলো বা কিছু কেনাকাটি হলো বা যাই হোক তোর টুকিটাকি কোনো জায়গা দোকান দোকান বা বাজারে দিতে হলে টাকা তাহলে net banking এর এটা দিতে পারবো সেই জন্যই আর কি net banking টা করিয়েছি।

সুবিধা আছে করে দিতে হবে। ওরা করে দেবে না তুই করতে পারছিস? বুঝতে পারলাম না আর একবার বল বলছি net banking টা তুই নিজে নিজে করে নিলি না ওরা করে দিলো?

হ্যাঁ আর তুই ওটা পেটিএম এর যেগুলো আছে সেটা এগুলো add করে নিস সব চেয়ে সুবিধা আছে। হ্যাঁ ওইগুলো তো করে নেবো পেটিএম ফেটিএম এ ধর বললো যে পেটিএম বলুন বা গুগল পে বলুন বা ফোন পে বলুন আপনি যদি ওই সব করতে যাবেন তো আপনার তো ATM card এর number লাগবে তো যতক্ষণ না ATM টা হচ্ছে, আসছে ততক্ষন কিছু করতে হবে না।

হ্যাঁ তো আমি ধর এখন আমার যতক্ষণ না ATM টা আসছে ততক্ষন তো আমি কিছু করতে পারছি না। আর তার ওপরে তো ধর এখন আমার কাছে আমার phone টাও নাই তো আমি নতুন phone টা একটা কিনে নিই তার পরই না হয় নতুন phone এর মধ্যে ATM মানে পেটিএম বল বা তারপর ওই ফোনপে বল বা গুগল পে বল ওই গুলো install করে নেবো।

কি বললো ATM টা আসতে কতদিন সময় লাগবে?

তিন চার দিনের মধ্যে তো এসে দিয়ে যাবে না তোর ওখানে bank থেকে এসে নিতে হবে? উম দেখ প্রথমে তো তোর যেখানে main headquarters যেটা তোর mumbai তে আছে। তো mumbai থেকে ওরা পাঠিয়ে দেবে by post bank এ ঠিক আছে তো আমাদেরকে বললো যে একটাবার phone করে জানিয়ে দেবে যে আপনাদের সব চলে এসছে যদি আমরা যেতে পারি তাহলে আমরা গিয়ে নিয়ে নেবো আর যদি না যেতে পারি তাহলে ওরাই by post পাঠিয়ে দেয়। হ্যাঁ আমি যখন করে ছিলাম তোর account তখন আমার দেখেছি

ধর খোঁজ পায় না বা phone এ পায় না তখন তারা একবারে সজাই directly তোর by post এই পাঠিয়ে দেয়। কিন্তু ধর তার আগে যদি phone এ contact হয় বা তারা যদি খোঁজ পেয়ে যায় তাহলে কি করে একটা বার জানিয়ে দেয় যে আপনারা যদি bank এ এসে নিয়ে যেতে পারেন তাহলে bank থেকে নিয়ে যাবেন। না হলে আপনি কি বলে আপনার বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে। হ্যাঁ হ্যাঁ এবার তো তোর phone number টাও নিয়ে নিয়েছে bank পুরো details অসুবিধা হবে না কোথায় কি গ্রাম নাম সবই তো জানা আছে। হ্যাঁ হ্যাঁ তার মধ্যে বললো যে ATM এর নাকি PIN generate করতে হয়। তো PIN generate করার ব্যাপারটা আমি জানতাম না আমি জিজ্ঞেস করে নিলাম তো আমাকে বললো যে আপনি যে account এ মানে আমি তো ধর union bank এ খুললাম তো আমাকে বললো union bank এরই ATM এ গিয়ে আপনি PIN টা generate করে নেবেন। হ্যাঁ ওখানে ATM থেকে হবে বা ওদের কাছ থেকেও হবে তোর যেটা সুবিধে হয়। হ্যাঁ ওদের কাছ থেকে হবে কি না আমি তো জানি না তো আমাকে বললো যেটা আমি সেইটাই তাহলে করবো। তোর ধর ATM card টা নিয়ে যাবো ATM card টা ওখান থেকেই generate করে নেবো। হ্যাঁ তো generate করতে পারবি তো? হ্যাঁ আমি দেখবো যদি পারলে তো আমি দেখে নেবো একবার জিজ্ঞেস করে নেবো গিয়ে কি ভাবে করতে হবে। যদি পারলে করে নেবো আর না পারলে ধর তুই আছিস তোকে phone করবো তুই একবার এসে করে দিস। হ্যাঁ আর password টা মনে রাখিস তারপর কাউকে বলিস না password টাই চার অক্ষরের লাগবে চারটে digit আচ্ছা ঠিক আছে মানে ধর এখন যদি কোনো phone এ massage ফ্যাসেজ আসে বা কিছু আসে তাহলে আমি কিছু delete করবো না তো?

ঠিক আছে তাহলে আমি ওই গুলোকে সব রেখে দেবো যত্নে। তুই দেখে কোনটা কি লাগবে কোন massage লাগবে কোন PIN লাগবে বা কোন password লাগবে তুই দেখে বুঝতে পারলে তুই এ করে দিবি।

আর তোর এই পেটিএম টা গুগল পে পেটিএম টা install করবি। আর পেটিএম তো তোর KYC করতে হবে বুঝলি KYC না করলে হবে না

তাই তো ঠিকই আছে অসুবিধা নেই ওরা যদি করে দেয় তো আর মাথা ঘামিয়ে লাভ নাই হ্যাঁ তোকে আর একটা কথা বলতে ভুলে গেলাম জানিস তো আমাকে বলছিলো insurance করার জন্য তো তুই কি জানিস insurance এর ব্যাপারটা আমাকে বোঝালো অনেকটাই আমি যেই টুকু যা বুঝলাম তো মনে হলো ঠিকই আছে করে নেওয়াটা উচিৎ আমি তো insurance করিনি জানি না আচ্ছা বল কি কি বললো তুই insurance করেছিস আগে একবারও? আমি insurance একবার করিনি। ও আচ্ছা insurance বলতে ধর ওই যেমন LIC হয় না LIC করে অনেকে জীবন বীমা ওরকম আর কি ও মানে কিছু দুর্ঘটনা হয়ে গেলে সেটা পরিবার কিছু পাবে ওইটা ওটা? হ্যাঁ হ্যাঁ তোর দুর্ঘটনা ঘটে গেলো বা তোর যে কোনো কিছু মানে ধর তোর কি বলে নতুন bike টাইক কিনলি বা তুই কিছু তারপর তুই ধর নতুন কোনো computer কিনলি বা laptop কিনলি এই সব আর কি খারাপ হয়ে যাবে বা গাড়ি টাড়ি খারাপ হয়ে গেলে কি হয় ওরা কি মানে হয় যে নতুন কিছু দিয়ে দেয় এরকমই কিছু বলছিলো জানিস তো। ও তো কি ভাবছিস করবি নাকি? দেখ আমাকে যেটা বলছিলো না আমাকে বলছিলো life insurance করার জন্য মানে জীবন বীমা করার জন্য তো আমি দেখলাম যে একবার ভাবলাম করাটা কি ঠিক হবে? তো মনে মনে ভাবলাম যে হ্যাঁ করাটা ঠিক হবে কিন্তু তোর ওইটা না বলছিলো যে অনেক কিছু করতে হবে। হ্যাঁ একটা নিয়ম আছে এবার করলে তোর ওই নিয়মের ক্ষেত্রেই করতে হবে। আহ হ্যাঁ তো ব্যাপারটা বলছিলো যে তো ওটা আমাকে করতে হলে আমাকে নাকি তিন বছর উম মানে minimum আমাকে তিনটে বছর রাখতেই হবে আসলে ওটা দশ বছরের জন্য করতে হয়

হ্যাঁ টাকা জিজ্ঞাসা করে রাখতে হবে। তোর ধর বলছিলো যে টাকা তুই কি টাকা মাসে মাসে রাখতে চাইছিস না তিন মাস অন্তর অন্তর না ছমাস অন্তর অন্তর না বারো মানে বছরে একবার কোনটা রাখতে চাইবি তুই? মানে যতটা রাখবো মাসে মাসে মানে তাদের কি টাকা double না দেখ ওদের একটা না কেমন নিয়ম আছে বল তো বলে যে বছরে বারো হাজার আটশো কত টাকা বললো এরকম কিছু রাখতে হয় হ্যাঁ তো সেই টাকাটা বললো যে আপনি হয়তো

এবার সেই ভাবনা চিন্তা করতে হবে এবার যার যার সুবিধা হবে যে ও মাসে দিতে পারে এবার কবছরের করলি এটা? দেখ আমাকে তো বললো যে দশ মানে দশ বছরের জন্য বিমাটা হবে। তো দশ বছরের জন্য তোর ধরে রাখ ওই বারো হাজার টাকা করে বছরে বছরে দেবে, দিতে হবে জমা করতে হবে। তার মধ্যে আমি তোর ধর যদি আমার হিসাব মতো কত হচ্ছে বা তোর উম বারো হাজার টাকা করে যদি আমি দশ বছরের জন্য দেবো তো আমার যে টুকু যা এই টাকাটা total average হবে তার থেকে আমি আহ কুড়ি percent না হলে চল্লিশ percent বেশি পাবো। তাও ভালো মানে দেখ ভবিষ্যৎ এর জন্য একটা কিছু করতে হবে বুঝলি। না সেটা তো মানছি ভবিষৎ এর জন্য কিছু করতে হবে কিন্তু ব্যাপারটা হচ্ছে bank এ টাকা থাকাটাও তো দরকার না সেটাই ওটাই তো কথা ধর কারণ হচ্ছে তোকে আমাকে যা বললো, বললো যে আপনি যদি মাসে মাসেও নেবেন আপনার কিন্তু account থেকে হাজার কত টাকা বেশ বললো মানে হাজার বারোশো টাকার মতোন আমার মাসে মাসে টাকা কেটে নেবে। এবার আমার bank এ যদি টাকা না থাকে তাহলে আমি কি করে জমা করবো বল?

হ্যাঁ সেটাই আমি তো ধর এখন student আমি তো এখন পড়াশোনা করছি। আমি তো সে রকম অত কাজ করছি না তো আমি টাকা পাবো কোথায় থেকে? হ্যাঁ সেইটাই ব্যাপার সেটাই এবার টাকাটা এবার এই scholarship গুলো যেগুলো ঢুকবে সেই ওর মধ্যে যদি কেটে নেয় তা আমাদের থাকবে কি করে? আহ scholarship এ তো আমি সেরকম অত টাকা পাবো না আমি যেই টুকু যা টাকা পাবো আমাকে তো college এ জমা দিতে হবে বা আমি নিজে পড়াশোনার জন্য খরচা করবো ঠিক না। তো এবার আমার scholarship এর টাকা কতদিনই বা থাকবে আমাকে তো একবারই টাকা দেবে। আমাকে কি থোরি মাসে মাসে টাকা দিচ্ছে বল হ্যাঁ ঠিকই বলেছিস। আমাদের পক্ষেও সম্ভব নয়। মানে যারা ব্যক্তি আছে যারা চাকরি বাকরি করে বা কিছু ব্যবসা করে তাদের পক্ষেই ঠিক আছে।